এইবার দেখো এইবার কি বলো তো এইবার একটা কোম্পানি মানি ধরো বিভিন্ন ধরনের কাজ ডিলার তো এইবার ধরো মানে কোম্পানি মানে কি রিলেন্স কোম্পানি বলতে যে তোমার এমনি যে কোন ধরনের জামা কাপড় বা বিভিন্ন ধরনের জিনিস আছে এইবার ধরো মানে টাকা ক্যাশ তো এইবার বলছে দেখ তোর যদি Graduation কমপ্লিট থাকে তাহলে ধর তুই একটা ভালো পোস্টে পাবি মানি ধর এছাড়াও বলছে তোর সার্টিফিকেট আছে ইয়ে মানে কম্পিউটার তো তুই ভালো একটা মানে পদে যাবি আর কি এইসব বলছে আর যদি আমি যদি Graduation ছেড়ে দেই ধরো যে প্রস্তুত হয়ে নাহ পড়ি

হ্যাঁ নিচু থেকে তখন শুরু করবে তোমার, আর এই জায়গায় তোমার একটু থাকে তো যেখানে তোমার যে যোগ্য হিসেবে দিবে তার জন্য ধরো একটু কষ্ট করে মানে কি বলবো ধরো একটু পড়ছি যতই মানে প্রব্লেম আসুক বুঝতে মানি গরিবের ছেলে তো এইবার ধরো ও যতটুক পারছি কষ্ট করে Graduation complete করি হ্যাঁ, সেটাই Graduation টা কম্পপ্লিট করে সার্টিফিকেটটা ফেলেই তো হয়ে গেলো হ্যাঁ সেটাই, এ দিয়ে এখন তোমাদের অফিসের কাজ কেমন কি চলছে হ্যাঁ এখন মোটামুটি চলছে ভালোই দেখা যাক কতদূর কি হচ্ছে। আচ্ছা আমি কি কিছু জানতে পারি তোমাদের license এর ব্যাপারে মানি যে তোমাদের company টা আছে । হ্যাঁ বলো জিজ্ঞেস করো? হ্যাঁ বলছি যে ওখানে মানে আমি যদি জয়েন করতে চাই বা আমি যদি চাই যেতে তোমার সাথে মানে তোমার সাথে এ তো ঐখানে কি কি মানে লাগবে আরকি মানে এমনি যা Qualification বা আরো কিছু মানে কেমন কি লাগবে। বলতে তোমার ধরো তোমার তো এখন ওই সার্টিফিকেট টা পাওনি যেহেতু Graduation এর সার্টিফিকেট টা পাওনি তো তোমার মাধ্যমিক মাধ্যমিকের উচ্চমাধ্যমিকের সার্টিফিকেট রেজাল্ট এগুলো আনে

আর একটা সিভি তোমার নিজের পরিচয়ে যে সিভি টা থাকে ওটা আর বা হবে Interview যদি ঠিকঠাক হয় তাহলেই হয়ে যাবে । তুমি কোথায় আছো একটু কথা কাঁটা কাঁটা আসছে একটু ওই এ ভালোভাবে বসো। আচ্ছা ঠিক আছে

হ্যাঁ একটু নেটের প্রবলেম চলছে, হ্যাঁ নেটের প্রবলেম চলছে তো একটু তার জন্য আহ সেটাই সেটাই বুঝতে পারছি। তো তাহলে তুমি ও বেলায় বললে তো তোমার ওই এইচ এস পাসে হবে বা মাধ্যমিক পাসে হবে But আহ আমার তো সার্টিফিকেট আছে বললাম ওই কম্পিউটার তা আমি কি বলছিলাম যে এ এহ তোমাদের ওইটাতে একবার দেখলে হতো নাহ মানে মানে মানে কি বলছি ধরো ওইখানেও ঢুকতাম প্লাস দেখতাম মানে কেমন হ্যাঁ তুমি এখন যখন সার্টিফিকেট টা এখনো পাওনি Graduation এর যতদিন তোমার সার্টিফিকেটের মানি পড়াশুনা করছো ততদিন এইখানে করতে পারো।

হ্যাঁ এখানে সবই কম্পিউটারের কাজ । হ্যাঁ সেটাই এবার ধরো মানে কি বলতো এইবার ধরো কিছুদিন মানে কি বলো মানে চাপ ও হয়ে যায় বুঝলা ভাব মানে বলছি যাবো তো, তোমাকে তো বললাম সে অনার্স নিয়ে পড়ছি তো মানে অসম্ভব হবে তবুও যদি যাওয়া যায় মানে একটু ভেবেছিলাম তো। যদি হয় তাহলে একবার বলিও তোমাদের স্যারকে যে হেড আছে হ্যাঁ বলবো সেটা কোন ব্যাপার নাহ কিন্তু তোমার দেখো অনেকে চাপ হয়ে যাবে কারন তোমার তো সায়েন্স নিয়ে পড়ছো এই অনার্স নিয়ে পড়ছো তাইনা

এইবার আমি যদি চারদিকে যাই তাহলে তো একটা দিন মানে কি বলোতো মানে সব দিক তো নেয়া যাবে নাহ তখন হয়ত কিছু আমি হারিয়ে ফেললাম মানে কি মানে কি বলোতো সব দিক কিন্তু পাওয়া না হয়তো একটা জিনিস নিতে হবে তাহলে আগে এইটাই ভালোভাবে করি সময় তো আছে এখনো হ্যাঁ সেটাই ভালো কারন দেখো তুমি এই কাজটার দিকে গেলে দেখছি তোমার পরীক্ষাটাই খারাপ হয়ে গেলো। হুম সেটাই আর কি বলোতো আমার এমনে তোমার ধরো ওই fifth সেম টা একটু খারাপ হয়েছে তাও আমি ভাবছি যে এই Sixth সেম এ ভাবছি আমি টেনে নিবো আহ তার মানি এখন নাহ যাওয়াই ভালো বুঝলা আমি মানে এইটাই ভালো ভাবে করি তারপরে যখন দেখবো তখন Preparation নেওয়া যাবে হ্যাঁ এইতো মোটেই আর কতো পাঁচ ছয় মাস লাগবে নাকি দেখি না কতদিন আছে আর। হ্যাঁ মানে তোমার এই Sixth সেম এর পরীক্ষা মানে এক্সাম হয়েছে তারপরে তোমার আবার চার মাস পাঁচ মাস পরে আবার একটা আছে তোমার Sixth সেম হয়ে যাবে কমপ্লিট

জ্বি এখন অফিসে আছো নাহ কোথায় আছো? নাহ আজকে ছুটির দিন আজকে বাড়িতেই বসে ছিলাম ওইযে ওইখানে খেলা হচ্ছে তাই খেলা দেখতে যাবো গো ভাবছিলাম ।

হ্যাঁ আমাদের এইখানে ধরো ঐযে কোন মানে Image এর Data collection এর ইয়ে করা হয় । মানে ধরো যেকোন একটা Image এর কি কি Person কি কি আছে সব রকমের ইয়ে করা হয় । ওহ সব ধরনের জিনিস মানে Robot চালানো এই App চালানোর জন্য যেকোন ডাটার দরকার সেগুলো সবই করা হয়। কোম্পানিটার নাম কি বললা আর একবার বলোতো?

তো এইটাতো প্রাইভেট কোম্পানি নাকি? হ্যাঁ Lion starprivate and limited তো ভালো আহ কি বলছিলাম বলছিলাম যে আহ তোমার বাড়িতে সবাই ভালো আছে। তুমি যে সেদিনকে ফোন করে বলছিলো যে তোমার বাবাকে ভালো লাগছে নাহ তো এখন কেমন লাগছে? হ্যাঁ ডাক্টার দেখিয়েছিলাম এখন একটু ভালো লাগছে এমনি মানে একটু অসুবিধা হয়েছিলো মানে জ্বর হয়েছিলো সারছিলো না তাই এখন ভালোই আছে হ্যাঁ এখন বুঝতেই পারছো সব কেমন এই দেখো তুমি দেখো মানে এখনকার যা মানি আবহাওয়া চলছে এই ধরো এইতো তোমার পরশু আহ পরশু হ্যাঁ তোমার এই কয়েকদিন আগে তোমার অনেকটা গরম ঠিক আছে আবার দেখছি হঠাৎ করে কালকে হঠাৎ করে এতোটাই ঠান্ডা এবার ধরো এইভাবে হয়ে যাচ্ছে বুঝলা । হ্যাঁ ঠান্ডাটা তো একবার কমে গিয়েছিলো আবার হঠাৎ করে ঠান্ডাটা বাড়তে লাগলো হুম সেটাই এবারে এইভাবে করলে তো Problem তো আসবেই এইবার হয়তো ধরো আমরা রোদে থাকছি এবার হয়তো আবার ঠান্ডা হঠাৎ করে এইভাবে ঠান্ডা গরমে এইভাবে হতে হতেই ধরো একটু মানে Problem হচ্ছে । এইভাবে হবেও তা মানে চলছে মানে কি বলোতো এখনকার যা চলছে আবহাওয়া

হ্যাঁ Weather টা তো একবারেই খারাপ চলছে মানে এখন সিজন চেঞ্জ হয়েছো তো এখন মানি বেশির ভাগই ঐটা ঝড় Tornado টা হবে হুম সেটাই জ্বি আরো সবাই বাড়িতে সবাই ভালো আছে তো মানে তুমি আর বাবা ছাড়া আর সবাই ভালো আছে? হ্যাঁ বাকি সব ঠিকই আছে। হ্যাঁ দি আজকে তাহলে বলছো office তাহলে ছুটি আছে নাকি? হ্যাঁ আজকে একটু ছুটি আছে

এইযে এইখানে ক্রিকেট খেলা চলছে আমরাও খেলি মাঝে মধ্যে সময় পাইনা তো যেদিন ফাঁকা থাকে সেদিন খেলি আজকে যে একটু খেলবো বা দেখি ভাবলাম ওহ ক্রিকেট Tournament নাকি Tournament নাকি Tournament হয় কিন্তু এখন Tournament হচ্ছে না মানে আমরাই এইরকম খেলি গ্রামের ছেলে গুলো মিলে হুম তো ভালো খেলাধুলা তো ভালো ভালো মানে কি বলোতো খেলাধুলা হচ্ছে মানে কি জানতো ধরো শিক্ষা আহ তোমার শিক্ষার সাথে কিন্তু ধরো তোমার খেলাধুলা ও হবে একটা মানে প্রয়োজন বুঝলা মানে খেলাধুলা করলে কি জানতো ও শরীর মানে ঠিকঠাক থাকে মানে সব কিছু কোন মানে কি বলবো আর খেলাধুলা সত্যিই খুব ভালো বলো । হ্যাঁ সবকিছুই করতে হবে খেলাধুলার ধরো, খেলাধুলা যদি নাহ করো তোমার সব মানে বডিতে ও Problem হবে হ্যাঁ সেটাই দেখবা Problem কাদের হয় বলোতো দেখবা ধরো আমাদের আমরা কি বলোতো আমরা গরীবের ছেলে তো বা আমরা ধরো কি বলোতো আমরা খেলি সব আমরা কি বলোতো আমরা সব কিছুই করি ধরো যেমন আহ ব্যাড বল, ফুটবল যা পাই তাই খেলি একটু দৌড়ে বেড়াই কিন্তু এইবার ধরো যারা ধরো একটু হাই ফাই ঘরের ছেলে দেখবা তারা কি করে হয়তো বসে থাকলো হয়তো ঘুমিয়ে থাকলো problem তা ওদের বেশি হয় আমাদের কিন্তু অতটা হয় না বোলো হ্যাঁ আমরা মাঠে ঘাটে যাওয়া আস আসা করি তো এতো চোখের প্রব্লেম ও হয় নাহ কিন্তু দেখবে যে যেগুলো মানে শহরের ঐগুলো বেশিরভাগই মানি চোখের Problem থাকেই চশমা লাগা থাকে ও মনে হয় ঘুমিয়ে থাকে গেম খেলে আর করে ইয়ে করে time পার করে তার জন্য ওদের মানে চশমাতে হ্যাঁ সেটাই, যে বলছি যে এখন এখন তো ঠান্ডার সিজন চলছে তো কোথাও যাবো ভেবেছো মানে ট্যুরে বা কোথাও বেড়াতে পিকনিক এইরকম হ্যা ভাবছিলাম তো যে পিকনিক যাবো এক কোথায়? এইতো আমাদের এইখানে পাশেই একটা যেখানে ফকির বাবান বলে একটা জায়গা আছে । ওখানেই যাবো ভাবছিলাম ফকির বাবান বলতে তোমার যে ওই নতুন গ্রাম থেকে এসছে ওখানে তো। না না এইটা আমদের মায়া গ্রামের মধ্যে মানে রামপুর হাট যেতে যে রাস্তাটা আছে ওই ও ওইখানে কিন্তু গেছি তোমার সাইডে কে আছে একটু আওয়াজ পাচ্ছি। কই কেও নেই তো আমিতো একাই বসে আছি। তাহলে হয়তো হবে কিছু, বলছিলাম কবে যাবা ঐটা এই দেখি ডেট টা এখনো ঠিক করি নি বলেছিলাম সব বন্ধু মিলে যে যাবো কারন আমরা তো রাতে অত যাইনা এই দিনে অতে যাইনা রাতেই বেশি যাই সব কাজে কামে থাকে বুঝতেই পারছো বুঝতেই পারছো জ্বী এখন তোমার বাবা তাহলে কি কাজ করে এখন তুমি তো কোম্পানিতে কাজ নিয়ে ব্যস্ত তোমার বাবা কি করে বাবা একটা গ্যারাজে কাজ করে আমাদের মানিগ্রামের এইখানে

ও ও holding garage হ্যাঁ হ্যাঁ যেটা সব মানি যেটা ওই মানে কি বলোতো কি বলোতো যেগুলা হচ্ছে বাড়ির একটা ইয়ে করে নাহ তোমার যে গ্রিল লাগায় ওইগুলা নাকি তাহলে হ্যাঁ ওগুলো গ্রিল ট্রিল সব গেট সবই তৈরি করে । উহ দিয়ে ও মানি তোমাদের ওটা মানি নিজের নাকি

তাই ওইটা তে এখন ফিরছেনা

হ্যাঁ সেটাই এখন তো মনে হচ্ছে ধান তো মনে হচ্ছে পুরো একদম সব বন্ধই হয়ে গেলো এই জোয়াল মানে কি বলবো মানে মানুষ এতোটাই মানে কি বলবো এতোটাই সব পাপ করে ফেলেছে এখন কি মেঘের জল ও হচ্ছে নাহ বুঝলা এমন ব্যাপার দেখতেই পাচ্ছো এখন তো মানি যাই ঝগড়া হচ্ছে আহ সেটাই কি করবা বলো মানুষ এখন কি জানতো মানুষ তো মানুষ নিজেকে মেরে ফেলছে বুঝলা এইরকম ব্যাপার । হ্যালো

হুম হ্যাঁ বলো কিছু । বলছি তাহলে ইয়ে ওই খে যেখানে খেলা চলছে ওইখানে এমনি এমনি ground এ খেলছে নাকি ওই মাঠে খেলছো? গ্রাউন্ড বলতে ঐ আমাদের এইযে এইখানে জমিগুলো ফাঁকা পরে থাকে যখন তখন আমরা পীচ করে আমরা এইখানেই খেলি ক্রিকেট না আমিতো সেরকম কিছু খেলতে মানে খুব জানিনা তো বলটা একটু করি কারন দেখো আমিতো খেলার টাইম পাইনা তো Practice রোজ নাহ করলে তো ওইযে বুঝতেই পারছো যে খেলা কেমন হয়ে যাবে । হ্যা সেটাই আমি জানোতো আমি হুম বলো

হ্যাঁ সেটাই, ইয়ে মা তোমরা যেখানে খেলছো ওইখানে মানে বলছো যে জমি তাহলে এখন তাহলে ধান তাহলে চাষ হয় নাকি তাহলে ফাঁকা আছে এখন এখন ফাঁকা আছে তখন জমি চাষ করতো মানে ঐগুলো নাহ মানে এখন চাষ করেই নাহ অনেক বছর থেকে কারন একটু দূরে দূরে ওইগুলো বাড়ী হয়ে গেছে তাই ওইগুলো চাষ করে না। এহ বলছি তোমাদের সেদিনকে গ্রামে মানে মার গ্রামে বলছিলা ঐখানে একটা খেলা চলছিলো Tournament ফুটবল তখনও তো গেছিলাম হ্যাঁ ওইখান কে আমি যাইনি হ্যাঁ শুনেছি ওই মাঝ রাস্তায় যেখানে আমাদের আছে সোনালি ক্লাব বলে একটা ক্লাব আছে মনে হয় খেলা ছিলো ওইখানেই খেলা হচ্ছিলো মাঝ রাস্তাতে হ্যাঁ দেখালাম ওই ground এ অনেক কিছুই খেলা হয় বলো মানে practice চলে বলো হ্যাঁ সবই হয় কিন্তু মানে ফুটবল টাই বেশি হয় এই কারনে ওইখানে ক্লাব আছে তো সোনালি ক্লাব বলে একটা ক্লাব সব সময়তে খেলা চলে হুম সেটা আর একটা শুনেছি সোনালি ক্লাব আর একটা Morning ক্লাব নাকি বলছিলো দুটো ক্লাব নাকি আছে হ্যাঁ ওটাতেই Morning ক্লাব আছে একটা, একটাসোনালি ক্লাব আছে । ফুটবল মানি কি জানতো ফুটবল আমিও খেলি বুঝলা মানি আমাদের এই গ্রামে আমাদের প্রায়ই প্রায়ই অনেকটা ছেলে খেলে মানি আমাদের আমরা মানি কি বলোতো আমাদের এই জড় এখন হয় এখন কি জানতো এখন সবাই খালি পায়ে খেলে তো । হ্যাঁ হ্যাঁএমনি এইখানে সব Shoe পড়ে খেলে হ্যাঁ, তো এখন ঐখানে খেলে তো তো আমরাও মানে আমাদের প্রায় তিন বছর আমরা খেলি তিন মাস ধরে খেলছি ধরো ভোরে আমরা Practice করি তো। তো আহ আমরা ধরো হচ্ছে এখন বুট বুটে খেলছি মানি খালি পায়েতে নাহ । মানি এমনি ধরো এখন কি বলোতো আমাদের এই সাইডে মানে আমাদের এই লোকালে তবে এখন Tournament গুলো কিসে হয় বলোতো মানি Shoe পড়ে হয় নাহ মানি বুটে খেলা হয়না দেখবা খালি পা তে হয় বেশিরভাগ । হ্যাঁ বেশ বড় বড় Tournament গুলো হয় কিন্তু এইগুলো যেমনি একদিন কার মানে যারা যেমন করে আর কি Allow করে সে রকম হিসেবেই হয় হুম আমাদের আবার কি জানোতো আমাদের আগে আমরা Practice করতাম বুঝলা আগে মানে খেলতে খেলতাম তো এহ তো আমরা কিছু তোমার ছয় মাস ট্রেনিং করেছিলাম বুঝলা মানে ট্রেনিং বলতে এই যে এহ খেলার জন্য হচ্ছে খেলা মানে ফুটবল খেলার একটা মেইন জিনিস কি জানোতো Exercise মানে হচ্ছে ব্যায়াম ওইটা হচ্ছে কঠিন জিনিস বুঝলা। নাও ওটাতো মানে ওটা নাহ করলে খেলতে পারবে নাহ জানো হ্যাঁ সকাল বেলা একবার দুইবার করতেই হবে হুম সেটাই ঐটা আমরা একবার কোর্স নিয়েছিলাম তো ছয় মাস আমরা Practice করেছিলাম তো আহ দিয়ে যা হোক এবার ধরো আমরা কমচে কম কুড়িটা ছেলে ছিলাম একসঙ্গে করতাম এ দিয়ে একটু

এহ কিছুদিন বন্ধ ছিলো । এহ দিয়ে তবুও আমরা কিছুদিন যা শিখেছিলাম হ্যাঁ বুঝতেই পারছি টাকা পয়সা সব সময় নাহ থাকতেও পারে। এবার তো সবাই তো সমান নাহ তোমরা তো Practice করেছিলে কোন ব্যাপার নাই। করা হলেই হলো হ্যাঁ সেটাই, হ্যা সেটাই এইবার কি বলোতো এইবার ধরো আমাদের গ্রামের মধ্যে ধরো দুই থেকে তিনটা ছেলে আছে এইবার ধরো আমরা Daily continue practice করি প্লাস ধরো ওরা আসে But ওরা এক আগ দিন আসে এক আধ দিন আসে নাহ কিন্তু আমাদেরকে ডেইলি ধরো আমরা যাই এইবার কি জানোতো এইবার ধরো আমরা চাই যে খেলুক খেলাধুলা তো খেলা খেলাধুলা তো সব কিছু ভালো মানুষ সবচেয়ে সব থেকে ভালো কারন এইটা করলে শরীর জানোতো সব Fitness থাকবে সব কিছু থাকবে হ্যাঁ এইটা তোমরা ঠিকই করেছো কারন দেখো তোমরা যদি ঐখান থেকে বন্ধ করে দিতে Exercise করাটা তা তোমাদের ও অনেক মানে সব ভুলেই যেতে ধরো বা কমে যেতে ধরো । যেটা তোমাদের এখনো মানে আছেই তোমাদের বন্ধ করোনি

হুম সেটাই এখন ধরো কি বলোতো এখন ধরো এখন আবার স্যার আসবে বলেছে তো যখন আমরা ছয় মাস ট্রেইন নিয়েছিলাম তো ওই যে Middle এ যে তোমার দেড় বছর গ্যাপ ছিলো আমরা কিন্তু Continue এখন Practice চলছে এখনো ও করছি যে বন্ধ করে দিয়েছে তা না হ্যাঁ তবে যে দেড় বছর যে Practice করলাম তো ওইগুলো ধরো স্যার আমাদের যেগুলো করেছিলো করিয়ে ছিলো আমরা রোজ ভোরে আসতাম সেগুলো করতাম প্রথমে গ্রাউন্ডে দশ পনেরো বার বার তারপরে তোমার যে Shadow আছে তারপরে তোমার অনেক কিছু আছে খেলার যাবতীয় সব কিছু করতাম ব্যায়াম পিটি তারপরে তখন একটু ফুটবল খেলতাম এইভাবে করতে করতে তখন বেশ ভালোই খেলছে ছেলেগুলো আগে তো অতো খেলতে পারতাম না এখন বেশ ভালোই দেখছি যেকোন জায়গায় খেলতে গেছি Tournament ও ট্রফি নিয়ে আসছি আসছি খুব ভালো লাগছে তোমরা যখন Practice করবে তখন তো তোমরা জিতবে ফাইনাল কথা কারন যে Practice করবে সেইতো জিতবেই। হুম সেটাই বলেনা যে কষ্ট করলে কেষ্ট মেলে কিন্তু এইটা সত্যি কথা জানোতো। হ্যাঁ তাতো বটেই তুমি যখন চেস এই কাজটা করবে মন দিয়ে তখন তো তোমার মানি ওইটার চেষ্টা যখন করছো অপরজন যদি নাহ করে তখন তো ও পারবেনা না তোমরাই পারবে হুম সেটাই আর আমাদের ছেলে গুলা সব ভালো বুঝলা মানি সবাইকে বলি যে কি হয়েছে কোর্স গিয়েছে তো কি হয়েছে তো আমি আমরা তো আছি আমারতো জানি তো আমরা যেটুকু জানি যেটুকু শিখেছি সেটুকুন তোদেরকে মানে শেখাবো আর জানোতো একটা ভালো লাগে এ যে ছোট ছোট বাচ্চা গুলো খেলে তো হয়তো আমরা হয়তো আমাদের বয়স তো হয়ে গেছে বলতে বলবো না আমাদের প্রায় কুড়ি হয়ে গেছে তো আহ আমাদের তো এখন আর অতোটা ইয়ে হবে নাহ তো আমরা যাই তবুও একটু খেলতে ভালো লাগে ভালো খেলাকে ভালোবাসি তো এই যে ছোট বাচ্চাগুলো আছে দেখতে খুব ভালো লাগে বুঝলা সবাই ভালো ভালো ভাবে খেলছে বা আছে আমাদের যা হবে আমরা তোলা দেই যে এইরকম মানি হয় আর কি ভালোই লাগে হ্যাঁ তো সেটাতো ভালোই কথা মানে বাচ্চারা মানে ছোট বয়স থেকে খেলাই ঠিক ওই এখন যা করছে এই বাচ্চা শহরের বাচ্চারা মানে খেলাধুলা তো বন্ধই করে দিয়েছে মানে মোবাইল ছাড়া এখন কিছু চলছেই নাহ। হুম সেটাই দেখো এখন বলতে গেলে তোমার মোবাইল ফোন বলতে গেলে তোমার যে এখন হচ্ছে যে কি একটা গেম উঠেছে নাহ ফ্রি ফায়ার নাকি কি বলছে ।

হ্যাঁ সেটাতে দেখো কতবার মানি কি বলোতো আগে কি বলোতো এইসব জিনিস ছিলো নাহ তো তাই খেলার প্রতি একটু টান বেশি ছিলো তা এই গেমটা উঠে মানে এতোটাই Problem করে দিলো কি বলবো একদম সে মানে কি বলবো এমন কি ধরো একটা ছোট বাচ্চা মানি ধরো এইতো ফোন নাহ পেয়েছি তো কি বলবো সে বলছে নাহ লেবো নাহ আনলে বলছে খাবো নাহ এইরকম ব্যাপার যে আমাকে লাগবেই ফোন লাগবেই এইরকম হ্যাঁ তাই ফোন মানে এখন মানে বাচ্চারা ও বলছে যে হ্যাঁ ফোন লাগবে কোন কিছু সেরকম আরকি দরকার নাহ হলেও খেলার জন্য লাগবে

তখন হয়েছিলো তো কি হয়েছে আর কি জানোতো ও একটু সময় দিতে পারতো নাহ এই কারনে, কারন যার কাছে আমরা কোর্স করি সে কিন্ত মানে রেফারী করে ফুটবলে যে খেলা হয়না রেফারী হ্যাঁ বুঝলাম। হ্যাঁ সে রেফরি টা ও করে But ধরো হয়তো সময় দিতে পারতো নাহ এখন তো খেলার সিজন এখন ধরো ও এখন প্রত্যেক দিনই খেলাতে যায়, তো বললো যে এই মাসটা Confirm তোমরা Practice করো তারপরে তখন আবার আমি তোমাদেরকে শেখাবো এখন ডেইলি খেলা চলছে বলছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি রাখছি হ্যাঁ একটু কাজ আছে হ্যাঁ, ঠিক আছে বেশ তাহলে উম phone করিও তাহলে আবার।

আসসালামু আলাইকুম। ওয়ালেকুম আসসালাম।

আচ্ছা চলছে বুঝলাম কি করছেন? এইতো বসে বসে Youtube থেকে নতুন movie র trailer দেখতেছি। Youtube কিন্তু একসময় দেখা যায় যখন Youtube ছিলনা তখন পো পোস্টারে পোস্টারে ছে ছেয়ে যেতো সারা এলাকা সিনেমা হলের সামনের লাইন পড়ে থাকতো তা বেশ অনেক বছরের ব্যাপার তাইনা? তা তো অবশ্যই তবে উম আমার নিজের ব্যক্তিগত ভাবে সিনেমা হলে গিয়ে আসোলে সিনেমা দেখার কোনো অভিজ্ঞতা নেই এগুলো বড়দের কাছ থেকে শোনা তবে যে প্রতিটি শুক্রবার আর বৃহস্পতিবার যে যে ছবি দিত সাপ্তাহিক আহ সেটা দেখাও আমি মনে করি বেশ চাঞ্চল্যকর ব্যাপার ছিল এলাকার মাত্র একটা TV থাকতো সবাই এসে জড়ো হতো করা যেতে পারে যে একটা সিনেমাহলের ই পরিবেশ চলে আসতো। হ্যাঁ কারন চলচ্চিত্রের ইতিহাসে তাহলে বলা চলে অনেক পুরানো আহ শিল্প হিসেবে আমাদের সারা বিশ্বে চলচ্চিত্র শুরু করে আথেরশ ছিয়ানব্বই সাল থেকে প্রায় সয়া শ বছরের ব্যাপার সে কালে ছিল bioscope সে থেকে একালে cineplex এ পর্যন্ত আমাদের সিনেমা প্রায় নব্বই বছর মত পার করেছে আমাদের দেশের কথাই যদি বলি সবাক চলচ্চিত্র আমাদের সর্বপ্রথম চলচ্চিত্র ছিল মুখ ও মুখোশ এটাকে যদি ভিত্তিও ধরি তাও প্রায় ষাট বছর পার করে ফেলেছে দেশের চলচ্চিত্র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

পূর্বপুরুষের মত অসাধারণ কিন্তু আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জনসংখ্যায় এত বেশি তার জন্য কিন্তু মানুষের চলচ্চিত্র বিশ্বের বিচারে তেমন একটা বিকশিত হয়নি প্রথম বিশ্বের দেশগুলো থেকে আমরা অনেক পথ পিছিয়ে আছি আমাদের বিকাশের গতি অনেক ধীর এছাড়া এছাড়া আছে আমাদের চলচ্চিত্র যে চলচ্চিত্র বানাচ্ছে মানুষ কিভাবে নিবে ভালোমতো নিবে কিনা এই সংকট টা ও এই দুই হাজার তেইশ সালে এসে আমরা আমাদের সময় সময়কে অতিক্রম করতে পারিনি বরং ধূসর সময়ের আবর্তে ঘুরপাক খাচ্ছে পিছাছি পেছাতে পেছাতে বলতে গেলে একটু দেয়ালে পিঠ ঠেকে গেছে film নিয়ে তো বেশ সিনেমা দেখা কি খুব পছন্দের? হ্যাঁ আপু সময় পেলে একটু আধটু তবে হ্যাঁ যদি মাঝেমধ্যে একটু জানা হয় একসময় কি জমজমাট ছিল আমাদের সিনেমা হলগুলো হাসি গানের sequence এ ভরপুর ছিল হয়ত দেখা যাচ্ছে যে হাসির scene আসছে দর্শক হেসে একেবারে চোখে পানি চলে আসছে এরকম অবস্থা আবার কোন কষ্টের scene আসছে দর্শক কান্না কাটি করে hall থেকে বেরোচ্ছে যেন মনে হচ্ছে কোনো আত্মীয় মারা গিয়েছে দর্শক প্রাণভরে উপভোগ করে তৃপ্তি নিয়ে সিনেমা হল থেকে বের হতো হয়তো এরপর কিছুদিন সিনেমার দৃশ্য গুলোই তাদের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 ছবির কোন নায়ক বা কোনো ঘনিষ্ঠ চরিত্রের মধ্যে ও নিজেকে আবিষ্কারের চেষ্টা করতেন কিন্তু এখন দেশের চরি চলচ্চিত্রের অবস্থা প্রায় খারাপ আগে একসময় এত সিনেমা hall ছিল আর এখনের যা অবস্থা প্রায় নেই বললেই চলে যদি আগের আহ সিনেমার কথা বিচার করি তো আগেকার দিনের সিনেমা তো বাংলাদেশে আসলে খুব ভালো মানের ছিল ভালো মানের হত এতটাই ভাল মানের ছিল যে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 এই দেশ থেকে বিভিন্ন তারকা রা আসতো আমাদের দেশে অভিনয় করতে আমাদের দেশে তারকারা সেখানে যেত অভিনয় করতে তখনকার বিচারে যে বাংলাদেশ অত ছোট্ট একটা দেশ স্বাধীনতার পর তারপরে ভারতের মত অত ওদের যে industry সময়কাল এত বিশাল হওয়া সত্বেও বাংলাদেশের সিনেমা আপু এসব বলে এখন কি হবে এখন দেশে ভালো একটা চলচ্চিত্রের ব নেই যদি বলি নেই বললেই চলে এত যে সিনেমা হল কমছে কেন এই সিনেমা যে হল স~সারা বছর চালানোর মত নতুন ভালো কোন ছবি পাওয়াই যায়না এমনকি ভালোমানের কিন্তু একটা পরিচালক নেই যে যার যার সিনেমা সারা বছর চলবে বা

ছবি আসে যা সিনেমাহলের দৃশ্য বদলে দেয় এই দুই এক টাই বেশিরভাগ কোন খোঁজখবর নেই এসব দুই একটা সিনেমা ভাল ব্যবসা করে কিন্তু আপু দুই একটা সিনেমার পর তো আর আমাদের দেশের চলচ্চিত্র শিল্প দাঁড়াতে পারে না আমাদের হল নাই ছবি নাই বা ছবিতে ভালো গল্প নাই আরো বড় কথা হচ্ছে আমাদের ছবির কোন budgets নেই প্রযুক্তি তো নেই এখন আমাদের দেশে একসময় প্রায় হাজারের মতো সিনেমা থাকলে এখন তা নেমে আসে হয়ে গেছে বিভিন্ন shopping centre কোথাও হয়েছে committee centre দোকান বাজার ইত্যাদি একজন সাধারণ দর্শক হিসেবে সিনেমা আমার কাছে বেশি আহ সময়ব্যাপী একটা বিনোদনের মাধ্যম আমার অত সময় নেই আসলে সিনেমা দেখা হয় না বা আমি দেখিনা মাঝে মাঝে trailer দেখি তো বলা যায় যে বাংলাদেশে বর্তমানে কিছু কিছু আহ ভালো কাজ হচ্ছে বিনোদনের কথায় আসি সিনেমা বাদে বাংলাদেশে কিন্তু ভালো মানের নাটক হয় আবার নাটকের সাথে বিভিন্ন telefilm magazine অনুষ্ঠান গুলো কিন্তু তারপর তার পরেও এসে দেখা যাচ্ছে যে

হ্যাঁ আপু বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক আর প্রতিযোগিতার সুযোগ না থাকলে তো প্রতিযোগীর উন্নয়ন ঘটে না বাংলাদেশ কি এর বাইরে থাকতে পারে? যেমনটা বললে একসময় হয়তো ভারতের চলচ্চিত্র আমার দেশ আমার দেশটা হচ্ছে ভারতের নকল করত সে সময়ে সে সব যেমন কি এখনো আমাদের পাশের যে ভারত তাদের কলকাতার বিভিন্ন চলচ্চিত্রে bollywood র সিনেমার সাথে টক্কর দিয়ে জাতীয় পুরস্কার নিয়ে আসছে সেসব সিনেমা কিন্তু আমাদের অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করে প্রতিভার স্বাক্ষর রাখছে স্বীকৃতি পাচ্ছে কিন্তু আমাদের চলচ্চিত্র ওই যেটা বললাম দুই একটা ব্যবসায় সফল বাকিগুলোর খোঁজ নেই তাই তার পথের দিশা হারিয়ে ফেলেছে ভালো মানের চলচ্চিত্র নির্মাণ প্রদর্শন দুটোই সমান তালে কমছে আমাদের দেশে প্রতিযোগিতার কথা আসে তো আমরা প্রতিযোগিতা করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে দর্শক প্রিয়তা আমরা আহ আমরাই আমাদের আহ দেশীয় সংস্কৃতির আহ যে আসলে নিচে নামিয়ে যাচ্ছি আমরা সবসময়

নাটক-সিনেমা বল টিকে থাকবে এই জন্য তো আমাদের উচিত আহ আমাদের দেশের কাজ কাজগুলোকে appreciate করা আমাদের দেশের